বাড়িটা দেখতে খুব সুন্দর খুব ভালো।

অনেকরকম ফুলগুলা আছে ফুলগুলি ভালো লাগছে ফুলগুলা খুব সুন্দর আছে অনেক কালার -এর ফুল আছে খুব ভালো লাগছে।

কিছু কাজ কিছু কাটাকাটি করছে।

খুব ভালো লাগছে এদিকে পিছনে গ্রিল লাগানো আছে ফাঁকা জায়গা আছে গাছ আছে।

এখানে একটা নদীর মতন আছে সাইড -এ এখানে পাহাড়ের মতন ঘাসে পাহাড় আসমান আছে আসমানের খুব সুন্দর।

আর সাইড -এ অনেক অনেক রকম গাছ আছে অনেক বড় বড় গাছ আছে।

খুব সুন্দর লাগছে মন্দিরটা ওপরে। ওপরটা খুব সুন্দর খুব ভালো লা--